ছোটো বড়ো অনেকগুলো গাছ রয়েছে।

কাটের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

এখানে একটা আমি দোকান দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটা বোর্ড রয়েছে।

এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

সাদা রঙ্গের কয়টা জ্বলন্ত ভল দেখা যাচ্ছে।

কাঁচের একটা দরজা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা আমি নদী দেখতে পাচ্ছি।

ছোট ছোট অনেকগুলি পাথর লক্ষ করা যাচ্ছে।

বড় একটা মাত দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

লাল ও সবুজ রঙের কার্পেট বিছানো লক্য করা যাচ্ছে।

এখানে একটা আমি মিষ্টির দোকান দেখতে পারছি।

অনেকগুলি ছোট ছোট ফুলের টব রয়েছে।

ছোট-বড় অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি।

উপরে একটা কালো রঙ্গের ফ্যান লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা আমি বড় নদী দেখতে পাচ্ছি।

নিচে একটা সাদা রংয়ের পাইপ দেখা যাচ্ছে।

এখানে আমি একটা বাজার দেখতে পাচ্ছি।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

সবুজ রঙ্গের একটা ঝুড়ি লক্ষ্য করা যাচ্ছে।

ছোটো বড়ো অনেকগুলি গাস রয়েছে।

ছোট-বড় অনেকগুলো গাছ লক্ষ করা যাচ্ছে।

নীচে সাদা রঙের টাইলস লাগানো লক্ষ্য করা যাচ্ছে।

কাঠের কয়েকটা আলমারি দেখা যাচ্ছে।

উপরে একটা কালো রঙ্গের ফ্যান রয়েছে।